এখানে একটি নদী আছি পাঁচটি বোর্ড দেখা যাচ্ছে--

এখানে সিঁড়ি করা আছে সবুজ ঘাস দেখা যাচ্ছে উপরে কালো ছাউনি দেখা যাচ্ছে সাদা কালার এর প্যান্ডেল করা আছে একটি মেয়ে সবুজ কাপড় এর পড়ে দাড়িয়ে আছে।